এখানে আমি একটি .বড়ো ঘন জঙ্গল দেখতে পাচ্ছি জঙ্গলটির আশেপাশে অনেকগুলি বাড়ি আছে এবং জঙ্গলে যে সমস্ত গাছ গুলি হয়ে আছে--

গাছ গুলিতে নানা রকমের ফল হয়ে থাকে এবং এরকম জায়গায় শিশুরা খেলতে আসতে খুবই পছন্দ করে জায়গাটা খুবই বড়ো হওয়ার জন্য।